পাঁচিল রয়েছে গেটেরটির পাশে এবং এটি একটি কলেজ লাগানো রয়েছে উপদিকে গেট টির পিছনে--

চূড়া বড় মন্দিরের এবং পাশে কিছু বাড়িঘর দেখাচ্ছে এখান কিছু গাড়িঘোড়া দেখা যাচ্ছে। একটি রিস্কা এবং --